সামনেই একটি ঘর রয়েছে ঘরের মাঝখানে দুটি চেয়ারে একটি মেয়ে--

তাতে কিছু একটি লেখা আছে পাশেই একটি বড় কালো রঙের দরজা দেখতে পাওয়া যাচ্ছে ।

সামনেই একটি সাটার দেওয়া গেট খোলা অবস্থায় আছে ।

ভিতরে আলো জ্বলছে ও মানুষকে দেখতে পাওয়া যাচ --

এবং চারিদিকে দুটো বড় পাঁচিল দিয়ে ওপরে ব্যানারে বড় বড় করে নাম লেখা আ--

এবং বাড়িটির চারিধার বড় বড় ঝাউ গাছে ঘিরে রাখা হয়ে--

এবং ঘরটির চারিদিকে নানারকমের জিনিসপত্র টিউব লাইট দেখতে পাওয়া যা--

যেটি সাদা ও হলুদ রঙের বলেই মনে হচ্ছে।

ছা দূরে একটি মহিলাকেও দেখা যা--

দেখতে পাওয়া যাচ্ছে যে সামনেই একটি বাড়ি রয়েছে।

ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে।

পাশেই কয়েকটি বড় বড় গাছপালা।

তৈরী এবং পিছনে গাছও দেখা যা--

দূরে আরো কিছু লোকজন সারি দিয়ে দাঁড়িয়ে আছে।

তিরপল ও আলো দেখা যাচ্ছে।

জনরা ঘিরে দাঁড়িয়ে সেগুলিকে দেখছে-এ।

এবং স্টেশন -এর চারিদিকটি খুব সুন্দর করে--

সামনে একটি শিশু লোহার তৈরী--

প্রত্যেকটি জানলা কাঁচ দ্বারা নির্মিত বলে মনে হ--

মঠ মতো তৈরী করা হয়েছে এবং নিচে সবুজ রঙের এক --

তৈরী করা কয়েকটি গোল গোল--

এবং ঘরটির চারিদিকে আরো কিছু জিনিস।

এটি একটি ছবি এই ছবিটিতে দে--

দূরে কিছু ফ্রিজ ও ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে-এ।

ও পিছনে একটি ঘর ও দেখতে পাওয়া যাচ্ছে।